এখন এখানে একটা এটা মন্দির কি মন্দির মনে হচ্ছে মন্দির বাইরের দৃশ্য টা সামনে মন্দিরের তিনখানা ত্রিভুজের মতোন মন্দিরের মাথা উঠে গেছে পাশে দেওয়াল তিনখানা ঠাকুরের এ দেওয়া আছে ভেতর নিচ থেকে গেট ।

এইটা একটা বড় মাঠ দেখা যাচ্ছে সামনে বাংলো বাড়ি। অনেকগুলি প্রচুর বাইক দাঁড়িয়ে আছে। বাইক গুলি রাখার চেষ্টা হচ্ছে। অনেক ছেলে মেয়ে সব সব্বাই দাঁড়িয়ে আছে বাংলো বাড়িটি দেখার জন্যে ঘোরার জন্যে। খুব সুন্দর লাগছে হোয়াইট কালার -এর।